বাসটা খুব সুন্দর এবং বাচ্চাদের এখানে পড়াশুনা হয়। দেখে বুঝা যা --

রংগুলো এবং লোহার রেলিং দিয়ে ঘেরা আছে এবং সামনে ছোট ছোট বাগান খুব সুন্দর লাগছে দেখতে। ঝাও গাছ আছে এবং সাদা --

এক সাইড -এ লাগানো রয়েছে এবং একটি গাড়ি খুব সুন্দর ভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে লাল সাদা দিয়ে এবং গাড়িগুলির কালার হচ্ছে সাদা খুব সুন--

এখানে দেখা যাচ্ছে এটা একটি পার্ক যেটি ওপেন য়ুমা লেখা আছে এবং পার্ক টি খুব সুন্দর বাচ্চারা টেবিলে চেয়ারে বসে আছে বেঞ্চে --

এখানে দেখতে পাচ্ছি একটি বড়ো গেট । তার পাশে দিওয়াল দেওয়াল এবং সামনেই বাতার বাঁশের বাতায় কিছু বানানো রয়েছে ।

এখানে দেখা যাচ্ছে একটা অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান বাড়ির প্যান্ডেল সাজানো হয়েছে এবং নেভি ব্লু কাপড় দিয়ে প্যান্ডেল সাজানো হয়েছে তার পাশেই ফুল দেওয়া রয়েছে ।

তার দোকানের নাম মর্ডানস হেনচেন । তার সামনে একটি বাইক লেগে আছে। তার সামনে একটা পে --

এটা একটি হোটেল যেখানে বিয়ের অনুষ্ঠান রয়েছে এবং তারা কফি মেশিন লাগিয়েছে কফি দেওয়ার জন্য লোকেদেরকে--

এবং বক্স টির ফিতে এখনো কাটা হয়নি বিরাট জোরে বাজাবে বোঝাই যাচ্ছ--

ছবি দেওয়া আছে এবং খাবারের নাম দেওয়া আছে ছবি দেওয়া আছে একটি সাইকেল লেগে আছে ।

রডের দোকান তার পাশে সিমেন্ট -এর দোকান তার পাশে এল. আই. সি. যেটি এখনো লোহার গেট দিয়ে বন্ধ রয়েছে তার সামনেই বালি ফেলা আছে --

এখানে দেখতে পাওয়া যাচ্ছে এটা একটি বড়ো বিল্ডিং । বিল্ডিং টি অনেক রাত অব্দি লাইট জ্বলেছে এবং ওপরে অনেক তার গেছে।

প্রচুর ভিড় হয় এবং একটি ট্রেন আছে এই স্টেশনে যে হলুদ কালার এর খুব সুন্দর একটি প্লেস অনেক বড়ো বড়ো ট্রেন --

এখানে দেখা যাচ্ছে যে একটি বড়ো বিল্ডিং হচ্ছে যেটি পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি।

এইখানে এই বাস -এ অনেক লোকজন যায় অনেক দূরে যায় এবং পিছনে একটি বিল্ডিং হলুদ রঙের এবং বাস -গুলির কালার নী--

এখানে দেখতে পাওয়া যাচ্ছে একটি প্রাচীন কালের বড়ো গেট করা আছে যেটা এখনো পুরোনো হয়ে গেছে বাট দেখতে অনেক ভালো লাগছে।

এবং তার সামনেই বড়ো ছোট ছোট গাছ । খুব সুন্দর বাগানটি করা হয়েছে এবং তার সামনে একজন সেলফি নিচ্ছে একজন মহিলা--

অ্যাড দেওয়া আছে। বড়ো বিল্ডিং এর সামনে এবং তার সামনে একটি গুমটি করেছে চালা। চায়ের দোকান ছিল এখন বন্ধ আছে। তার সামনে বড়ো একটি বাস লিগা আছে।

এখানে দেখতে পাওয়া যাচ্ছে এটি একটি রয়েল হোটেল পার্ক । যেখানে খুব সুন্দর ভাবে সার্ভিস দেওয়া হয় । হোটেল -টিতে--